এখানে স্টিলের মত ব্রিজ রয়েছে যেটা দিয়ে মানুষ সুইমিংপুলে করে নামতে পারে।

ব্যাংকের সামনে মানুষ ফর্ম ফিলাপ করে দাঁড়িয়ে রয়েছে যখনই সার আসবে ফর্মগুলি দিয়ে দিবে।

আর একটা দরজাও আছে গিলের কাঁচেরও আছে আর একটা মানুষ বসে রয়েছে।

এটা দোকান কি বুঝতে পারলাম না কিন্তু দেখা যাচ্ছে অনেক গু-অনেক বড় একটি বিল্ডিং সামনে অনেক গুলো গার্ডেন দুইটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে।

কিন্তু উপরে যে মানুষ যেখানে দাঁড়িয়ে রয়েছে উপরে একটা ছাবরা আছে যার জন্য ওরা রোদ রোদে রোদ্দুর থেকে আরাম পাচ্ছে।

এখানে একটা রেড কালারের ডাস্টবিন দেখা যাচ্ছে।

এটা হচ্ছে একটা এইচ_ডি_এফ_টি ব্যাঙ্ক ।

এইচডিএফবি ব্যাঙ্কের সামনে অনেকগুলো মানুষ ঠানুষ রয়েছে।

সামনে একটা মানুষ এখানে আছে যে--

হোয়াইট কালার প্যান্ট পরে রয়েছে।

অনেকগুলো মানুষ টানুস আছে।

কেক কাটা কাটা রয়েছে উপরে অনেকগুলো ফুল জাতীয় আরও কিছু রয়েছে।